দোকানটির ভিতরে একজন লোক দাঁড়িয়ে আচেন।

লোকজনের হাতে ব্যান্ডিজ করা আসে পাশে আরও একজন লোক দাঁড়িয়ে আছেন।

ঘরটির ভিতরে থালাবাসন রাখা আছে।

এখানে একটি ঘরের বিতরে সাজানো আছে।

চেয়ারগুলোতে কভার লাগানো আছে টেবিলেও কভার লাগানো আছে গরটির ভিতরে লাইট জ্বালানো আসে।

তারপর পাশেই একটি স্ট্যাচু আছে।

মধ্যখানে কতটি মেয়ে সেজে নাচানাচি করসে।

দোকানটির ভিতরে অনেকগুলো বক্সের মধ্যে জিনিস রাখা আছে।

লোকজন এসি ঠিক করছেন ঘরটির ভিতরে দরজায় স্ক্রিন লাগানো আচে।

পাশে এক এল ফুল বাগান আছে।

বিল্ডিংটির ভিতরে লাইট জ্বালানো আসে।

বিল্ডিংটির নীচে টাইলস লাগানো আছে।

এখানে একটি ইলেকট্রনিক্সের দুকান আচে।

এখানে সেলেরা ফুটবল খেলা খেলছে।

এখানে কতগুলো সবুজ রঙ্গের কলি রাখা আচে।

জলাশয়ের পাশে একটি বিল্ডিং আসে ।